ইয়ার একটি পোস্টার টাঙানো আছে দেখতে পাচ্ছি ইয়ার অনেকগুলি বাইরে লোক দাঁড়িয়ে আছে মোটরসাইকেল অনেকগুলি সারি সারি দাঁড়িয়ে আছে আর আর একটি মেয়ে দেখতে পাচ্ছি মেয়ের শাড়ির কালার হচ্ছে বেগুনি।